তার মধ্যে এক-কটা সিভিল ড্রেস -এ লোক দাঁড়িয়ে আছে-এ।

এটা দেখতে পাচ্ছ কি এটা একটা মিস্ত্রি ওটা একটা মেশিন ।

তিনটা চাক লাগা আছে-এ-এ । আর এখানে সা ইঞ্জিনিয়ার আছে।

এইখানে দেখছো-ও ফার্স্টে দেখাচ্ছে একটা বড় পাড়া ঘর।

ওইখানে কোষ লাগাইয়া একটা লোক বসে আছে উকি এগলা দেয়।

বহুৎ পুরোনো হ্যেভেলি ।এই হ্যেভেলি তে অগ্ন--

অনেক লাইট লাগা আছে রোড এর সাইড -এ। একটা রোড এর সাইড -এ গাড়ি লাগা আছে।

যেমনি আর একটা এই সাইড -এ একটা লোক টুপি পড়ে দাঁড়ায় আছে।

ওরা তিনজনের মধ্যে খেলা করছে। তার--

এই দোকানের মধ্যে কোন বি ওষুধ পাওয়া যায় তার মধ্যে দেখতে পাচ্ছ কি একটা পাংখা লাগা আছে।

একটা মেশিন রাখা আছে-এ ব্যাংক -টা তে-এ--

এটা হোটেল দেখতে পাচ্ছ দুটা বাস দাঁড়িয়ে আছে-এ।

এইগুলো দেখো এইগুলা একটা পাথরের ঘর। বহুত পুরানো ঘর বটে এইগুলা। যেমনেই গোল গোল ডিজাইন এর দুয়ার আছে।